মনোরম পরিবেশ চার পাশ বেশ সুন্দর করে সাজানো।

ইমার বাঙ্গুর হসপিটাল -টি প্রবেশদ্বার লক্ষ্য করা যাচ্ছে ।

লক্ষ্য করা যাচ্ছে আর সামনের কিছু অংশে সরষের তেল ও অন্যান্য কিছু --

এস.বি.ইউ. এর গেট লক্ষ্য করা হয়েছে যেটির বাইরে বহু গাড়ি রাখা রয়েছে।

দরজা লক্ষ্য করা যাচ্ছে। যেটির প্রবেশ দ্বারে বিভিন্ন--

এটা নামানো এবং লেখা রয়েছে সেফ এন্ড সিকিউর ।

কিছু দোকানে অনেক আলোর রয়েছে দুই আকাশ মেঘাচ্ছন্ন।

একজন লোকের পা- এবং হাতের কিছুটা অংশ দেখা যাচ্ছে।

অনেক ইন্সট্রুমেন্ট এবং বিভিন্ন যন্ত্রপাতি এখানে উপস্থিত রয়েছে।

তার পাশে একটি পোস দিয়ে হাফ প্যান্ট পরে --

গাড়ি অটো বাস প্রভৃতি চলাচল লক্ষ্য করা যা-আ-চ্ছে।

এবং প্রত্যেকটি জিনিসের মধ্যে থার্টি পার্সেন্ট অফ -এ অফার এখানে দেওয়া রয়েছে।